ছবিটিতে আমরা একটি পুজো মণ্ডপ দেখতে পাচ্ছি।

পুজা মণ্ডপটি অনেক সুন্দর ভাবে সাজানো আছে।

মন্ডপটির আশেপাশে অনেকগুলো মানুষ দেখতে পাচ্ছি।

রেলের ওপরে অনেক রৌষদ রেখেছে।

মিলের সামোনে অনেকগুলি গাছের লগ পড়ে রয়েছে।

আশেপাশে অনেক সবুজ গাছপালা রয়েছে।

সামোনে অনেকগুলো মানুষ দেখতে পাচ্ছি।

নীচের মেঝেতে দুইজন মানুষ বসে আছে।

হোটেলটির ভিতরে অনেকগুলো লাইট জ্বলতেসে।

সামোনে অনেকগুলো মানুষ দেখতে পাচ্ছি।

ছবিটিতে আমরা একটি দোকান দেখতে পাচ্ছি।

ছবিটিতে আমরা একটি ফুলের বাগান দেখতে পাচ্ছি।

চারা গাছগুলির ওপরে প্লাস্টিক দিয়ে ছাউনি দেওয়া আসে।

রাস্তার ছাইডে অনেকগুলি দোকান দেখা যাচ্ছে।

দোকানের দেওয়ালটি সাদা রঙে রং করা আছে।

মন্দিরটির সামোনে একটি খোলা মাঠ রয়েছে।

পাশে একটি সেলে চেয়ারে বসে আসে।

ফাঁকা জায়গাটিতে একটি ছেলে দাঁড়িয়ে রয়েছে।

দেওয়ালে কয়েকটি ফ্যান দেখা যাচ্ছে।

মন্দিরের পাশে বাচ্চাদের খেলা করার অনেক জিনিস দেখতে পাচ্ছি।

ধানক্ষেতে অনেক জল জমে আছে।

আমোনে কয়েকটি মানুষকে দেখতে পাচ্ছি।

ছবিটিতে আমরা একটি রুম দেখতে পাচ্ছি।

দেওয়ালটি সাদা রঙে রঙ করানো আছে।

নদীতে কয়েকটি নৌকা বাধা রয়েছে।